এখানে বাড়ির সামনে বিভিন্ন রকমের বোর্ড পোস্টার দিয়ে বাড়ির সামনে রাখা আছে ।

আ পেট্রোল পাম্প -টা দেখতে খুব -ও সুন্দর লাগছে |

এটা একটা বন্য-বন্য অরণ্যের ছবি দেখানো হয়েছে | এখানে গাছপালা আছে |

ইটা খুব সেটা এখন তো বলা যাবে না কারন তবে একটা ঠাকুরের শোভাযাত্ৰায় সবাই অংশ গ্রহণ করছে। দূর দূরান্ত থেকে অনেক লোক ভিড় করে এখানে দেখছে এবং ছাদের মাথা থেকে অনেকে দেখছে।

এরা মাছ ধরে মাছ বিক্রি করা একটা ছবি এখানে বর্ণনা করা হয়েছে সমুদ্রের পৃষ্ঠে |

অন্ধকারে হয়তো জলে কোনো একটা জলাশয়ের বা পুকুরের ছবি এটা।

বেশ কিছু গুলো-ও এখানে রামছাগল বা ছাগল এখানে জ ই হয়ে আছে একসঙ্গে আছে।

এখানে দেখা যাচ্ছে অটো -র কা অটো সারানো হচ্ছে |

এবং অনেক বালুরঘাট স্টেশন টা খুব সুন্দর ভাবে সুপরিবেস্টিত ভাবে সাজানো হয়েছে।

জলাশয়ের ধরে কোনো কাজ নিয়ে আলোচনা করার জন্য |

সবাই নার্সিং হোমের পরিষেবা নেওয়ার জন্য এখানে বেশ কিছু মানুষের ব জমায়েত ও দেখা যাচ্ছে-এ।

এখানে জলাধারের সামনে ম জলাধারের সামনে কিছু জায় জম মাঠের ওপর একটি লোক দাঁড়িয়ে প্রাকৃতিক পরিবেশে প্রাকৃতিক পরিবেশ দেখছে এবং চারপাশে পরিবেশ টাও খুব মনোরম সুন্দর দেখতে লাগছে।

এবং ফ্ল্যাটের চারদিকে-এ পড়ি ফ্ল্যাটের চারদিকে একটি জেনে একটি জেনেটর লাগানো আছে--

গোডাউন - এর সামনের অংশ এটা দেখানো হয়েছে ছবি |